যেখানে অনেকগুলি লোক একসাথে খাওয়া দাওয়া গল্প আড্ডা দিচ্ছে দেখতে পাচ্ছি .

রান্নাঘরে একটি ফ্রিজ একটি উনন এবং অনেকগুলি বোতল দেখতে পাচ্ছি.

উনুনে কিছু গরম করা হচ্ছে দেখতে পাচ্ছি।

কিছু লাইট দেখতে পাচ্ছি.

বেডরুমে একটি টিভি দেখতে পাচ্ছি ও একটি সেট টপ দেখতে সেট টপ বক্স দেখতে পাচ্ছি.

এবং পিছনের দিকে কিছু পাহাড় মেঘের সাথে সুন্দর ভাবে লেগে আছে দেখতে পাচ্ছি.

পিছনের দিকে কিছু ঘাস সবুজ কালারের রয়েছে দেখতে পাচ্ছি .

বাড়ির সামনে একটি টেবিলের উপর কিছু বাসনপত্র রয়েছে দেখতে পাচ্ছি.

রেললাইনে অনেকগুলি ট্রেন দাঁড়িয়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছি।

ও পিছনের দিকে কিছু লাইটিং দেখতে পারছি।

চশমার দোকানে দুজন মানুষ রয়েছে.

একজন ফোনে কথা বলছে।

উপসে আকাশটা খুব নীল কালারের ও সাদা সাদা দেখতে খুবই ভালো লাগছে.